ও আহ বাহ্ সব বলছিস না তো?

হম হ্যাঁ বলো birthday

আচ্ছা, আচ্ছা, আচ্ছা এরকম তো অনেকেই হয় না straight forward

ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা miscommunication মানে মানে misbehaviour ও হতে পারে।

তুই একটু বেশি details এ বলছিস, অল্প বল আমি কিন্তু দেখতে তেমন interest না পেয়েছি। না বলবি অবশ্যই বল, interest লেগেছে।

হম এ বাবা এটা এই জায়গাটা না কোনো একটা movie র সাথে relate ও করা যায় জানিস তো? না রে south এর ই movie তে মানে এরকমই অন্য ভাষাতে hindi dubbing করা, আমি দেখেছি মানে পুরোটা match করছে না, পুরো গল্পটা মানে একেকটা জায়গায় এক একটা part এ চলে যাচ্ছে

মানে আসলে যাকে খারাপ লাগতো সেই ভালো তাই তো? হ্যাঁ, মানে ওই ঠিকঠাক করবে তাই তো? তো end এ বল? সব বেঁচে আছে না মরে যাবে? আর ভূত প্রেত না তাই তো? মানে এমনি ব্যাপারটা ঠিকই।

কথা বলেই যাচ্ছি তো তুই দেখছি কথার উত্তর আমি শুনতে পাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস না। বলছি বেঁচে যাবে? ultimately এবার শোন জিসিম টু টা শোন, বা বেশ কথা হয়ে গেছে এবার আমার কথাটা শোন জিসিম টু টা শোন। বেশি না হালকা বলবো হালকা confess করে দিচ্ছে ঠিক আছে? যে ওই করেছিল ঠিক আছে? যেহেতু ওর মেয়েকে খুব অত্যাচার করবে মেয়েকে খুব মারবে তারজন্যে confess না রে যে মেয়েটার দ্বারাই সত্যি সত্যি ছেলেটা মারা বড়ো মেয়েটা তো ও ও যেহেতু ও বুদ্ধির সাথে already ওর পরিবারকে বাঁচিয়ে দিয়েছে এর আগের জিসিমে দেখিয়েছে এখানেও তাই করবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুলিশগুলো কিছু বলেনি, টাব্বু তো যেহেতু পুলিশে ছিল টাব্বুও কিছু বলেনি, ওর বাবাও কিছু বলেনি, কেউ কিছু হয়নি তো আর আর ওদের গুরু যে ছিল না সে বলেছে মনে হয় দিয়ে ওর ছেলের এখন আত্মার শান্তি পায়নি তাইজন্যে ওই জন্যে অস্থিটা দিয়েছে দিয়ে ওর কাছে গিয়ে অজয়ের কাছে গিয়ে request করবে টাব্বুর বর, ঠিক আছে? মানে ছেলেটার বাবা এবার এখানে ultimately কি বলবো, তো মানে hello শুনতে পাচ্ছিস? হম তো এখানে ultimately তো এই হচ্ছে ব্যাপার তো মানে মানে ওরা কি decide করে এবার বলে দেয় তখন ও দেখে যে, সব ঘটনা ঘটে গেছে এবার নতুন পুলিশ অফিসার এসছে তো নতুন ঠিক আছে? এইটাই গল্প হ্যাঁ, reopen তো reopen হবে reopen হয়ে তখন তোকে আহ মানে বলবে যে reopen হওয়ার পর এই দেখাচ্ছে যে আর কিন্তু তুই মানে পুলিশ যে আহ পুলিশ যে এটার আগে থেকে plan করে রেখেছে সেইটা যেমনি তেমনই তারও আগের থেকে এখানে অজয় দেবগনও plan করে এসছে ঠিক আছে ওর পরিবারকে protect করার জন্য হ্যাঁ, হম

এবং একটা যখন থানায় হয় না যে জেরা টেরা করা হয়, তো মেয়েকে মারবে, আর ওর পাশের বাড়িতে মানে যে বাড়িটায় ওরা থাকতো অজয় দেবগণ, তার পাশের বাড়িতে না পুলিশ এক আহ পুলিশের একটা মেয়ে দেখবি একটা ছেলেকে ঝগড়া করবে এরম দেখাবে actually ওরাই কিন্তু মানে পুলিশের হয়ে কাজ করছে বুঝেছিস? আচ্ছা আচ্ছা, এরকম একটা ব্যাপার তো ওরা কি হয় না, ধরে নে আমার হয়ে। তো যদি তোর কাছে গিয়ে বন্ধুবান্ধবের মতন হয়, চর হয়ে এসেছিলো আর কি, চর রেখেছিলো CCTV রেখেছিল, কিন্তু কোনো দিনও কোনো দিনও ভুল করেও অজয় দেবগন ওখানে ওই বাড়ির মধ্যেই কোনো দিনও কথা বলেনি, সব হবে কিন্তু ওই বিষয়ে ও কোনো কথা বলবে না ও বাবা, ও কাঁদবে ওর বউ কাঁদবে request করবে কিন্তু কোনোভাবেই হবে না, এই হচ্ছে তোর ব্যাপার। আর তোর যখন ওকে মারবে না, ওর মেয়েকে তখন ও বলবে sir আহ sir আহ বলে না বলবে হ্যাঁ আমি মেরেছি। ঐটা হচ্ছে তোর আসল scene যে হ্যাঁ, মারবে ঠিক আছে? এখানেও করবে নতুন police officer আসবে। আরে পুলিশ অফিসার চেনে না কি? হ্যাঁ আরে বল না ওইটাই নামটা বল?

হম তো আসবে তো আসল এখানে রেখে দিয়েই কাজে লাগবে। না না বলছি ওই ঘটনার পর থেকে তোর ইয়ে হয়ে যাবে আহ কি বলে ওটাকে? হম হ্যাঁ suspend হয়ে যাবে exactly তো suspend হয়ে যাবে, তো এখানে তারজন্যই এই ব্যাপার।

hello শুনতে পাচ্ছিস? বলছি bollywood এ থাকে। আরে bollywood এ ছিল হ্যাঁ রে, আরে না না bollywood এ অনেকেই আছে আর কি যারা এতে আছে আরে ওই যে রে আহ আরে খুব চেনাচেনা নামটা টাকলু হয়েছে, টাকলু হয়ে আসবে, ও কিন্তু কখনও

ওখানে কি হয়েছে এখানে যখন confess করাবে না তুই তখন অবাক হয়ে যাবি ভাই, যে ও কত আগের থেকে করে রেখেছে plan ও শুধু তোকে একটা জিনিস বলছি, সেটা তুই বোঝ মানে সেটা থেকে বাকি কিছু বলছি না, ওটাতে না কি হয়েছে বল তো তোর প্রথমে দেখা যাবে যে

actually না ওরা নাটক করতো বুঝেছিস? ওরা actually police officer, husband wife সেজে ওখানে ছিল তো ও বলবে যে হ্যাঁ, আমার বর আরে ওই আমার হ্যাঁ আমার বর জানে কোথায় রেখেছে যেদিন ওখান থেকে নিয়ে গেছিল, ওই টুকুনি যেহেতু শুনবে ওই টুকুনি record করে রাখবে ঠিক আছে? তো ওই কথাটাকে trace করেই আর কি investigation হবে investigation হবে যখন আর হচ্ছে ও যখন হ্যাঁ, সেটাও একটা গল্প আছে ও যখন body টা রাখতে যায় তখন একজন খুন করে বেরোচ্ছিল, ঠিক আছে? সে চোরটা দেখতে পায় হ্যাঁ যে ওকে কোদাল নিয়ে বেরোতে police station থেকে তারজন্য যখন station এ সবাই সবাইকে বলে না জরিমানা টাকার দরকার হয়, তো ও গিয়ে বলে যে, মানে অনেকেই গিয়ে ভুয়ো ভুয়ো কথা বলে তো একজন গিয়েই বলবে। যে আমি দেখেছিলাম ঠিক আছে? আমি দেখেছিলাম যে কোদাল নিয়ে ওখানে বেরোতে তো তারপরে খোঁড়াখুঁড়ি শুরু হয়ে গেলো, রাতারাতি খোঁড়াখুঁড়ি হবে আর রাতারাতি কাউকে বলবে না, ঠিক আছে ওটা পুরো পুরো confidential রাখবে।

হ্যাঁ, তুই সেটাই হচ্ছে আসল গল্প, আসল গল্প ওখানে তারপরে গিয়ে ছাড়া পেয়ে যাবে। না body ফডি change করেনি, তুই দেখবি ওটা আসলই ছিল ওর, কিন্তু change কিভাবে কি হয়? কিভাবে just ওটাকে replace হয় সেটাই দেখার interest মানে ওটা যেই দেখবি না তোর গায়ের লোম খাঁড়া হয়ে যাবে। যে তখন মনে হবে তখন মনে হবে যে ভাই এতোদিন আগে থেকে বাবারা কিভাবে safe রাখে হ্যাঁ পরিবারকে? এরম বাবা যেন প্রত্যেকটা পরিবারে জন্মায়। হম হম হম হম হম বুদ্ধি আছে, আর আহ তাব্বু কেন সবাই হেরে যায় ওর কাছে, কিন্তু ও confess করে দেয়, যে হ্যাঁ আমি খুন করেছি হ্যাঁ, ও না একটুর confess যে ওর মেয়ে murder করেছে সেটা না বলে হ্যাঁ, আমি murder করেছি। হ্যাঁ, হ্যাঁ সমীর সমীর হ্যাঁ। আরে ওগুলোই এরকম করে, তুই আবার আর এক হম হ্যাঁ, যত আয় তত ব্যয় কি করে হয়? এটাই তো হয়।

ওকে arrest করবে, এবার জেলে রাখবে, তখন ওর পরিবার সবাই কাঁদবে তারপর । হ্যাঁ, যে না এটা অনেক বছর আগের case আর গাইতুণ্ডে নতুন যে police officer এসছে সে actually promote হতে চায়, সে actually তার জায়গা অধিপত্য করতে চায়, তারজন্য ওকে ফাঁসাবার জন্য

হ্যাঁ, পুরো পুলিশদের ওখানে চত্বর suspend হয়ে যাবে মানে suspend হবে হবে এরম ব্যাপার। হ্যাঁ, জিসম ওয়ানটা পুরো দেখে, তারপর জিসিম টু টা দেখতে বসিস, তাহলে best হম দেখ জিসিম ওয়ানটার থেকে জিসিম টু টা ভাই ব্যাপক ব্যাপক movie যা বানিয়েছে না অজয় দেবগনের acting না মনে হবে যেন এরম ভাবা যায় না করতে ঐসব ছিল না তখন movie দেখার সময়। হম thrilling thrilling movie আছে, সেগুলো আর কিছু না আমার অতো movie র নাম মনে থাকে না কিন্তু জিসিম টু হচ্ছে দিল্লী road থেকে একটা আহ কি বলে একটা কিছু নিতেও পারবি, ঠিক আছে? শিক্ষা নিতে পারবি তেমনি ওটা থেকে অনেককিছু মানে ও ওখানে গিয়ে অনেককিছু মনেও হবে সেরকম মানুষের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তুই রাখ তাহলে দেখ, আমাকে পাঠিয়ে দিস আমিও পাঠিয়ে দিচ্ছি okay হ্যাঁ। আসসালামু আলাইকুম

ভালো আছিস? এইতো আলহামদুলিল্লাহ। কি? কি করা হচ্ছে? এই তো বসে আছি, কোন কাজ নাই।

হ্যাঁ কাজ তো করাই লাগে। ভাবতেছি চিন্তা ভাবনার মধ্যে আছি কি করব। আমি তোকে phone দিলাম তোর হল বলে আমরা কোন একটা কাজ শুরু করি কাজ শুরু করলে তোর হল কিছু invest করা লাগবে. হ্যাঁ invest করলে তো শুরু করা যাবে কাজগুলো বুঝছিস? ও আচ্ছা বলো কি ধরনের কি কাজ শুরু করতে চাচ্ছেন? কি ধরনের invest করা লাগবে? কত invest করা লাগবে? এটা হল আমি বলতে চাচ্ছি এখন আহ যেহেতু মানে digital সবকিছু এখন তোর হলো online এ সব কিছু এই এইযে কিসের online এ invest করি কিছু তোর হল affiliate market এর নাম নাম শুনছিস নাকি?

affiliate marketing এ নাকি তোর হল market place এ অনেক কাজ আছে যেখানে একটু invest করলে তোর হলো করা যাচ্ছে। জিনিসটা অবগত তুই?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 Affiliate marketing আরকি? ও এখান থেকে টাকা income করা যায় না? হ্যাঁ income

invest করে করা যায় এমনি invest ছাড়াও করা যায়। ও affiliate marketing invest ছাড়া করা যায়? হ্যাঁ অবশ্যই invest করা ছাড়াও করা যায়। এই যে amazon marketing আছে। মানে শুধু আমরা seller শুধুমাত্র না? invest ছাড়া।

উম আচ্ছা আর আর হলো invest কোন ক্ষেত্রে সেটা কি জানা আছে নাকি?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

invest এর সম্পর্কে বলতে ওই তো কোনো product হয়তো কিনে পরবর্তীতে নিজের থেকে sell দিয়ে যা profit হবে এরকম আরকি। না এইযে এ domain hosting যে কিনার কথা আছে এখানে invest করলে নাকি ভালো একটা platform পাওয়া যায়। আচ্ছা domain hosting তো তোমার domain hosting তো এটা তোমার invest বলতে তুমি যে affiliate করবেন।

যেমন কোনো ব্যবসা শুরু করতে গেলে যে তোমার একটা invest এর প্রয়োজন হয় মানে আরকি এক কথায় পুঁজি।

তো এটা তো যেকোনো ব্যবসা করতে লাগলে পুঁজি তো ওই তুমি domain hosting কিনে এটাকে তোমার invest বলা যাবে না এক কথায়।

না ওটা তো অবশ্যই invest ওইটা ছাড়া তো আমি তো ভালো,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

আজকে আমার phone দেওয়ার উদেশ্যটা হলো দুজনে একটু পরার্মশ করে invest করে কেমন মানে কি ধরণের কাজ করা যায় মানে এই যে আহ income করা আর্থিক উন্নয়ন বাড়ানোর জন্যে যেহেতু এখন সমস্যা দেশের অবস্থাও ভালো না

কি ধরণের কাজ করা যায় একটু বল দেখি শুনি। কি ধরণের কাজ করবেন? ব্যবসা পাতি করা লাগবে ব্যবসা বাণিজ্য। আচ্ছা কি এমন কোনো কাজ আছে যে তোর হলো invest একটু কম আছে কিন্তু তোর profit মানে পরিশ্রম করলে profit ভালো এরকম কোন কাজ এর বিষয়ে জানা আছে নাকি তোর? ছোট খাটো ব্যবসা করা যায় তো।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

আচ্ছা প্রথমে offline এ offline এ শুরু করি offline এ যে ব্যবসা গুলো offli~offline মানে মনে করো আমি টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলাম, ওখান থেকে মানে এ কি ধরণের ব্যবসা করা যায়?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

আচ্ছা আমি একটা ভালো কাজের হলো খবর জানি সেটা হলো তোর

তো ওখানে নাকি কিছু invest করলে এইযে ভালো ভালো এই এই মানে যেগুলো product আছে আর কি, গেঞ্জি টেঞ্জি কি? কি বলে ওটা export হ্যাঁ exportcollection গুলা আমরা ঐগুলা ঐগুলা কি এখানে আনে হলো system করে করা যাই না? হ্যাঁ ওটা তো, ওগুলো তো করা যাই হ্যাঁ ছোটোখাটো ব্যবসা বলতে এগুলোও ভালো। ব্যবসা করা যাবে সমস্যা নাই export এর ব্যবসা ও।

অর্থ কম আবার লাভ বেশি।

হ্যাঁ হ্যাঁ আর এছাড়া আমি আজকে পরামর্শই করি নাকি কইস? উম হম পরামর্শ বলো সমস্যা নাই এখন ব্যবসার ক্ষেত্রে বুদ্ধি একটা অন্যতম একটা জিনিস। উম হম তারপর আমরা student মানুষ এখন আমাদের ক্ষেত্রে যেটা ভালো হবে আমরা শহরে আছি ঠিক আছে এখন কাহিনী হচ্ছে শহরে থাকলে একটা সুবিধা কি online এ আমরা কাজ করতে পারবো এটা সব থেকে ভালো আমাদের একটা ব্যাপার স্যাপার তাই না?

Online এ আর কি ধরণের মানে business করা যায় যেটাই অল্প মানে আহ মানে বেশি profit পাওয়া যাবে এরকম কি ধরণের অবগত আছে নাকি আছিস নাকি তাই জানার জন্যে। Online এ ব্যবসা বলতে ধরা গেল যে যেকোনো আমাদের বাংলাদেশের মধ্যে কোনো বিভাগে উম কোনো পণ্য নেই বা ওইদিকের সেই পণ্যগুলার দাম বেশি।

উম হম আচ্ছা আরেকটা কথা ভাবতেছি সেটা হলো আমি কিন্তু মনে করে নোট করে রাখি আমি call টা record করে রাখলাম record করে রাখি তালে ভালো ভাবে শোনা যাবে অনেকগুলা side নিয়ে আমরা কথা বলি সেটা হলো তোর আহ agriculture এর যে ব্যাপারটা মনে কর যে কৃষিক্ষেত্রে

অবশ্যই অবশ্যই

কুষ্টিয়ার কুষ্টিয়ার দিকে ডাবের দাম কম বা কুষ্টিয়ার দিকে মনে হয় ডাব খুব বেশি হয়।

অনেক হ্যাঁ online অনেক page আছে বা অনেক group আছে

হ্যাঁ ওখানে ডাব কিনে পাওয়া যাবে। ডাব কিনে নিয়ে এসে তুমি

নগদ hand cash নিয়ে এসে মনে করো hand over করলে টাকা পেয়ে গেলে। উম আচ্ছা আমরা খালি শুধুমাত্র কিনবো আর আহ আবার সেটা বিক্রি করে party হ্যাঁ আগের থেকে ঠিক করা থাকবে কিংবা তুমি যেটা করলে export যেমন ধরো এলাকার দিকে যেগুলা garment~garments এর দোকান আছে আরকি

এগুলা তুমি কম বেশি দামে নিয়ে আসলে আমাদের এলাকার এরা তো ঢাকা তো কম যায়, খুব কম যায় এলাকার মানুষ কারণ ঢাকা তো একটা বেশি cost আছে খরচ আছে বেশি।